নমস্কার কোণ এবং ত্রিকোণ মূলতত্ব এর উপর জীয়োজেব্রার কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
যদি আপনি জীয়োজেব্রা এই প্রথমবার ব্যবহার করছেন তাহলে স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন টো জিওজেবরা টিউটোরিয়াল দেখুন
জীয়োজেব্রা নিয়ে কাজ শুরু করতে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 32400 ব্যবহার করছি
এই টিউটোরিয়ালটির উদ্দেশ্য জীয়োজেব্রা ব্যবহার করে যাচাই করা যে একটি ত্রিভুজের অন্তকোণ এর সমষ্টি সর্বদা 180 ডিগ্রী হয়
এই টিউটোরিয়াল এ আমরা পলিগন বা বহুভুজ এঙ্গেল বা কোণ এবং ইন্সার্ট টেক্সট টুল ব্যবহার করা শিখব
এখন প্রথমে পলিগন টুল নির্বাচন করুন
একটি বহুভুজ এই ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকার জন্যে অঙ্কন প্যাডে ক্লিক করে তিনটি শীর্ষ নির্বাচন করুন তারপর প্রথম শীর্ষে ক্লিক করুন
ত্রিভুজের অন্তকোণ পরিমাপ করার জন্যে এঙ্গেল টুল নির্বাচন করুন
আপনি কোণকে দুটি পদ্ধতিতে পরিমাপ করতে পারেন
ঘড়ির কাঁটার দিক বরাবর তিনটি শীর্ষ বিন্দু আ B তারপরে C তে ক্লিক করুন
এটি আলফা নামক কোণ এবিসি কে মাপবে
দ্বিতীয় উপায় হল রেখাংশ নির্বাচন করা যা কোণ গঠন করবে
রেখাংশ সেগমেন্ট a এবং রেখাংশ সেগমেন্ট b নির্বাচন করুন
এই সময় ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর বিটা নামে বিসিএ কোণ পাবেন
একইভাবে ক্যাব কোণ গামাকে পরিমাপ করবে
উল্লেখ্য সকল কোণের নামকরণ গাণিতিক প্রচলন অনুযায়ী গ্রিক বর্ণমালা দ্বারা করা হয়েছে
এবং আপনি যদি শীর্ষবিন্দু সিবিএ কে ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর নির্বাচন করেন তাহলে বহিকোণ মাপা যাবে
আপনার আঁকার প্যাডে লেখা যুক্ত করার জন্যে ইনসার্ট টেক্সট টুলের ব্যবহার করুন
তারপর অঙ্কন প্যাডে কোথাও ক্লিক করুন একটি টেক্সট উইন্ডো প্রদর্শিত হবে
এখন কোণ এবিসি প্রদর্শন করার জন্যে আমি এটিকে ডবল কোটের মধ্যে এঙ্গেল এবিসি লিখব উদ্ধৃতি চিহ্ন বন্ধ করব যুক্ত করব এবং তারপর আলফা তে ক্লিক করব ওক তে ক্লিক করব
তাহলে আমি কোণ ABC এর মান পাবো
একইভাবে গাণিতিক কাজ করার জন্যে এই ত্রিভুজের অন্তকোণ এর সমষ্টি প্রদর্শন করার জন্যে ইনসার্ট টেক্সট টুল এ ক্লিক করুন অঙ্কন প্যাডে ক্লিক করুন
ডবল কোণের মধ্যে লিখুন সুম ওএফ থে ইন্টেরিওর এঙ্গেলস ওএফ ট্রায়াঙ্গেল এবিসি ডবল কোট বন্ধ করুন এবং বন্ধনী খুলুন alpha বেতা গাম্মা টিপুন বন্ধনী বন্ধ করুন এবং ওক ক্লিক করুন
এখন আপনি প্রদর্শিত সমষ্টি দেখতে পাচ্ছেন
এখন মুভ টুল নির্বাচন করুন মুক্ত বস্তুগুলিকে এই ক্ষেত্রে শীর্ষবিন্দু আ B বা C কে স্থানান্তরিত করুন এবং আপনি লক্ষ্য করবেন যে অন্তকোণ এর সমষ্টি সবসময় ১৮০ ডিগ্রী হয়
এই পাঠে আমার প্রিয় অংশ এই বলে যে যখন সব তিনটি শীর্ষবিন্দু একটি সরল রেখায় থাকে তখন কিভাবে দুটি অন্তকোণ শূন্য এবং তৃতীয়টি ১৮০ ডিগ্রী অর্থাত একটি সরলকোণের মত হয়ে যায়
এরপর আমরা আরো দুটি জিনিস শিখব অঙ্কন প্যাড বৈশিষ্ট্য এবং জীয়োজেব্রাতে বস্তু কিভাবে মুছে ফেলা যায়
প্রথম অঙ্কন প্যাড বৈশিষ্ট্য
অঙ্কন প্যাডে কোথাও রাইট ক্লিক করুন এবং তারপর অঙ্কন প্যাডে ক্লিক করুন
অঙ্কন প্যাড প্রোপার্টিজ উইন্ডো খুলবে
এখানে আপনি অঙ্কন প্যাডের পটভূমির রঙ পরিবর্তন করতে পারেন
আপনি এখানে X অক্ষ এবং Y অক্ষ উভয় অক্ষের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারেন এবং আপনি এখানে গ্রিডের বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারবেন
কিছু বৈশিষ্ট্য যা লক্ষ্য রাখা জরুরি ইউনিট যেটি আপনি অক্ষের জন্য যোগ করতে পারেন লেবেলস যেটি আপনি অক্ষের জন্য যোগ করতে পারেন এবং X অক্ষ ও Y অক্ষ এর অনুপাত
যখন আমরা সহজ জ্যামিতি করি তখন সাধারণত এটিকে 11 অনুপাতে রাখা পছন্দ করি
যখন আপনি সব বন্ধ করে দেবেন তখন সকল পরিবর্তন যা আপনারা করেছেন তা সংরক্ষিত হবে
এখন অঙ্কন প্যাডে একটি বস্তু মুছে ফেলার জন্যে বস্তুর উপরে মাউস নিয়ে আসুন আমি বহিঃকোণের উপর মাউস স্থানান্তর করব রাইট ক্লিক করব আপনি এখন এখানে বস্তুর নাম প্রদর্শিত হওয়া লক্ষ্য করবেন তারপর ডিলীটে ক্লিক করলে বস্তুটি মুছে যাবে
বস্তুটিকে মুছে ফেলার আরেকটি উপায় হল বীজগাণিতিকএলজেব্রাভিউতে বস্তুটি নির্বাচন করা এতে রাইট ক্লিক করুন এবং ডিলীট টিপুন
লক্ষ্য করুন যখন আমি কোণ গামা মুছে ফেলি তখন এই লেখাটিও অন্তর্হিত হয়ে যায় কারণ এটি কোণ গামার উপর নির্ভরশীল
যদি আমি যা মুছে ফেলেছি তা আন্ডু করতে চাই তাহলে এডিট এবং তারপর আন্ডু ক্লিক করুন অথবা CTRL Z টিপুন
জীয়োজেব্রাতে একাধিক বস্তু মুছে ফেলার জন্যে সহজতম উপায় হলো অঙ্কন প্যাডে কোথাও লেফ্ট ক্লিক করুন ওই সমস্ত বস্তুর উপরে মাউস টেনে আনুন যেগুলি আপনি মুছে ফেলতে চান মাউস টি ছেড়ে দিন
সমস্ত বস্তু নির্বাচিত আছে এবং তারপরে আপনার কীবোর্ডে ডিলীট টিপুন
আবার আন্ডু তে ক্লিক করে একে আন্ডু করুন
এখন আমি আবার লেখাটির শব্দবিন্যাসসিনট্যাক্স ব্যাখ্যা করতে চাই
যে লেখা যেমন আছে তেমন প্রদর্শিত করতে সেটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা দরকার যেমন এই উদাহরণ এ হিসেবে দেখানো হয়েছে
জীয়োজেব্রা ভেরিয়েবলের মানের জন্য ভেরিয়েবল নামের ব্যবহার করুন যেমনটি কোট ছাড়া বীজগাণিতিক দৃশ্যে এলজেব্রা ভিউ দেখলাম
মানগুলি নিয়ে গাণিতিক কার্য করার জন্যে বন্ধনীর মধ্যে ভেরিয়েবলগুলি ব্যবহার করুন
অবশেষে লেখা কন্ক্যাটিনেট বা সংযোগ করার জন্যে চিহ্ন ব্যবহার করুন
এরপর আমরা কোণ এবং লেখার রঙ মেলানোর কিছু উপায় দেখব
এখন আমি যদি লেখার রঙ পরিবর্তন করতে চাই তাহলে আমি রাইট ক্লিক করব এবং বস্তুর বৈশিষ্ট্যাবলী অবজেক্ট প্রপারটিস নির্বাচন করব কলর এ যাব এবং রঙ পরিবর্তন করব তারপর ক্লোজ টিপব
এখন আমি এখানে কোণে যেতে পারি রাইট ক্লিক করে বস্তুর বৈশিষ্ট্যাবলী অবজেক্ট প্রপারটিস চয়ন করলাম এখানে আমরা বর্তমান উইন্ডো চয়ন করতে পারি এবং একটি সঠিক মিলের জন্য এই রঙ এ টিপতে পারি
একইভাবে যদি আমি জুম ইন এবং জুম আউট করতে চাই তাহলে আমি এখানে জুম ইন এর জন্য জুম ইন এবং জুম আউট এর জন্য জুম আউট বিকল্পের ব্যবহার করব অঙ্কন প্যাডে ক্লিক করব
কোণের একক পরিবর্তনের জন্য আমি বিকল্প অপশন কোণ ইউনিটে যেতে পারি এবং ডিগ্রী থেকে রেডিয়ানস এ পরিবর্তন করতে পারি
তাই শুধু সংক্ষিপ্তবৃত্তির জন্য আমি জানি কিভাবে কোণের পরিমাপ রেডিয়ানস থেকে ডিগ্রী তে পরিবর্তন করে আমি জুম ইন এবং জুম আউট ও করতে পারি
এখন নির্দেশিত কাজ
যাচাই করার জন্য আঁকুন যে একটি ত্রিভুজের বহিকোণ বিপরীত অন্তকোণ গুলির সমষ্টির সমান হয়
নিম্নলিখিত ধাপগুলি করুন বহুভুজ পলিগন টুলটি ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকুন
লাইন থ্রাউগ ত্ব পয়েন্টস টুল ব্যবহার করে যে কোনো একটি দিককে বাড়ান
বহিকোণ এবং বিপরীত অন্তকোণ গুলি পরিমাপ করার জন্যে কোণ এঙ্গেল টুল ব্যবহার করুন
ফলাফল দেখানোর জন্য ইনসার্ট টেক্সট টুল ব্যবহার করুন মুভ টুল ব্যবহার করে এবং মুক্ত বস্তুগুলি সরিয়ে একে যাচাই করুন
আমি আপনাকে দেখাচ্ছি যা আমি করেছি আপনাকে শুধুমাত্র মুভ টুল ব্যবহার করে তারপর মুক্ত বস্তুগুলি সরাতে হবে
আপনি দেখবেন যে বহিকোণ সর্বদা বিপরীত অন্তকোণ গুলির সমষ্টির সমান হয়
আমি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে ধন্যবাদ জানাই যা তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ